উইটিতে কয়েকজনকে গান গাওয়া অবস্থায় দেখা যা--

পিছনে দুজন মহিলা শাড়ি পরে দাঁড়িয়ে আছে তাদের পাশে একটি ফুলের বুকে রাখা আছে।

যেটি জলাশয়ের উপর ঝুঁকে আছে সামনে কিছু ঘাস দেখা যাচ্ছে।

ছবিটিতে একটি সুন্দর সবুজ মা-আঠ দেখা যাছে। মাঠটির পাশে একটি বাড়ি কে দেখা যাচ্ছে।

রাস্তাটির সামনে একটি জলের ফোয়ারা দেখা যাচ্ছে জলের ফোয়ারার পাশ দিয়ে কিছু গাছ দেখা যাচ্ছে বাঁদিকে একটি মাঠ দেখা যাচ্ছে ।